সেটা তো ঠিকই বলেছিস হ্যাঁ সেরকম আমি ধর করি না কারণ জল ফেলার দিক থেকে বল যে জল এত অপচয় হচ্ছে এই যে জল গুলা এত অপচয় করছে হ্যাঁ

তো সেদিক থেকে ধর এরকম কোন না যে আমি হয়তো যেমন বললি পাশের দোকানে অনেক আছে এরকম যে হ্যাঁ দোকান যাচ্ছি তো সেটা গাড়ি নিয়ে চলে গেলাম সেরকম করি না আমি নিজের স্বাস্থ্যটাকেও খেয়াল রাখি এবং নিজে অনেক সতর্ক থাকার চেষ্টা করি বা অন্য কেউ আমি family এর দিক থেকে ও বলতে গেলে আমি সেটাই আরকি সতর্ক করি তাদের কেও তো সেই রকমই আরকি

তুই যদি লক্ষ্য করেছিস তো দেখবি যে এটুকু থেকে এটুকু bike এ চলে যাই এটুকু থেকে এটুকু toto তে চলে যাই কেন হেটেও যাওয়া যাই হ্যাঁ হ্যাঁ যদি কি বলতো তুই যেটা বললি যে যদি না একটু time এর অভাব আছে বা একটু আগে পৌঁছাতে হবে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমার হাতে time রয়ে গেছে তো so আমি যেটা চাইলে করতে পারি যে আমি না হেটেও যেতে পারি এই জিনিসগুলো আমাদেরকে একটু ভাবতে হবে নিজেদের তাই না? তারপরে অনেক আহ জায়গায় দেখবি এখন আর জল পাওয়াই যাই না এমন অনেক গ্রাম আছে অনেক দূরে দূরে যে জলের জন্য ওরা রীতিমত কাকতি মিনতি করে আর সেখানে দেখ আহ উম আমাদের এইদিকে তোর একটু যেতে না যেতেই কল লাগিয়ে দিয়েছে আবার এমন এমন কল লাগিয়েছে যেখানে সেই তোর কলটা বন্ধও করা যাই না কলটা খোলাও যাই না ওরকম অনবরত জল পরেই যাই পরেই যাই পরেই যাই সেটাই সেটাই সেটাই অনবরত অনেক আমি এরকমও দেখেছি বা আমি নিজেও করেছি তুই হয়তো তোকে বলছি ধর যে মানে কি বলতো দিয়েছে সরকারের অনুমোদিত যেই tap গুলো বসানো হয় তো সেখানে যদি একটা কিছু ভেঙে যাই তো সেই জলটা কিন্তু অনবরত পড়তেই থাকে তা আমি এরকম অনেকবার করেছি যে সেখানে তোর কোনো একটা plastic এর জিনিস লাগিয়ে যে সেটাকে সেটাকে আটকানোর চেষ্টা করা এরকম করি সে তার জন্য না কিন্তু কি বলতো এই যে একটা দুটো হয়তো বন্ধ করাটা সম্ভব কিন্তু অনেক তো এরকম থাকে আগে তো এরকমই থাকতো মানে tap এর মাথায় কোন প্যাচ ঘোরানোর কোন জিনিস থাকত না অনবরত জল পড়ে যেত সরকারে যেটা জল দিতো হ্যাঁ জলের তো আগে অনেক আহ মানে ধর ঝামেলা হতো কারণ সবাই এর দ্বারা কল বসানো বা হাত কল বল এগুলো বসানোর সম্ভব হতো না তো এই জিনিসগুলো থেকে সরকারও কিন্তু অনেক ই করেছে যে জল পড়ার তো আরেকটা প্যাঁচ লাগিয়ে দিলে মানুষ বন্ধ করতে পারত যতটুকু জল use করার ততটুকুই করতে পারত তাই না? একদম তারপরে তোর তুই দেখ যে এইযে আহ sound pollution হচ্ছে অনেক তো heart এর রোগী আছে

এই পুজোতে আর তারপরে তো দেখবি মধ্যে sound pollution এর জন্য একটা time limited করে দিয়েছিল যে এই দশটা অব্দি বাজাও দশটার পরে বাজাবে না এখন আর সেটাও কিন্তু খুব একটা দেখা যায় না

শুনতে পাচ্ছিস? হ্যাঁ এখন আরও রকম তুই বিয়ে বাড়ি বলছিস হ্যাঁ ঠিক বলেছিস বিয়ে বাড়িতে তারপরে তোর দেখ না, পুজোতে গান বাজাতে কেউ মানা করছে না কিন্তু চারিদিক দেখে বাজাতে হবে তো কারণ এত sound pollution হচ্ছে আর বিশেষ করে যারা যারা রুগী থাকে heart এর রুগী একটু দেখবি জোরে box বাজলে বা জোরে চিৎকার হলে ওদের কেমন শরীরটা খারাপ হয়ে হতে লাগে তো কারোরির মৃত্যুর কারণ হওয়াটাও তো উচিত না না সেটাই সেটাই একদমই ঠিক বলেছিস কারণ কারোরই মৃত্যুর কারণটা হওয়াটা কি বলতো যে আমরা হয়তো বুঝতে পারি না সে জিনিসটা একটু মজার কারণে অনেক আমি বিয়ে বাড়ির দেখেছি যে আবার এখন তো police আহ তুই যেটা বললি যে রাত্রিবেলা কি বলতো যে দশটার পরে আহ মানে আর গান বাজানো যাবেনা but আগে তো বিয়ে বাড়িতে হতো সারারাত সারাদিন সেই গান বাজিয়েই যেত বাজিয়েই যেত বাজিয়েই যেত তো এজিনিসগুলো একটু হলেও এখন অনেকটা কমে গেছে but তবুও কি বলতো অনেক মানুষ আছে যে না বাজিয়েই রাখে আর কি যারা ধর একটু মানে ভালো family থেকে belong করে তো তারা বাজায় সেই দিক থেকে হ্যাঁ কিন্তু সবকিছু তো খেয়াল রাখতে হবে এত বড় বড় ঘন্টা বাজাচ্ছে ঝিনঝিন করে বাজাচ্ছে আরে বাবাঃ ঘন্টাগুলো তো বড় একটু sound দিলেই তো জোরে বাজবে তাতে full sound দেওয়ার কোন দরকার নেই মনে হয় ঘর পুরো কাপে হ্যাঁ সেটাই আবার আরেকটা sound pollution এর দিক কোনটা বলতো যে মানুষগুলো আমরা january মাসে মানে ধর আহ new year এর জন্য যে picnic এ যাই তো তারা দেখি সে বারো বারো চোদ্দ চোদ্দ অনেক বলতে থাকে এরকম একটা ব্যাপার তো তাদের দিক থেকে কি বলতো তারা যদি সে sound pollution টা একটু ভেবে কমায় না তাহলে প্রত্যেকটা মানুষের জন্য অনেক ভালো এবার যদি বারো বারো ধর একটা মানুষের সামনে বাজছে তো মানুষের heart এর attack না থাকলেও তার এমনি heart এর attack শুরু হয়ে যাবে

হ্যাঁ তারপরে তুই আহ দেখ পুজোতে মনমন্ডপে কেউ নেই ফাঁকা রাত্রেবেলা গান চলছে কেন? কেও নেই বন্ধ করে দে গানটা light টা জ্বলুক দেখুক লোকে কেউ নেই বারোটা একটা গান বাজছে সেটাই সেটাই সেটাই ঠিকই বলেছিস একদম মানে পুরো তোকে আর কি বলব এই জিনিসগুলো মানে এতটা হয়ে গেছে আমাদের দেশে

তো সেখানে কিন্তু প্রত্যেকটা জিনিস rules and regulation টা এতই সুন্দর pollution দেখতে পাবি না না বজ্র পদার্থ দেখতে পাবি না তুই আহ উম air pollution দেখতে পাবি এই জিনিসগুলোর দিক থেকে তারা কিন্তু খুবই সচেতন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জিনিস সরকার থেকে সবাই একদম তারপরে যে তুই বললি এইযে picnic তোর picnic হোক বা বিয়ে বাড়ি হোক তুই একটা জিনিস লক্ষ্য কর picnic করলাম মাঠের ধারে সবাই picnic করলো picnic করে নিলে করার পর ঐইযে যে plate এ খায় glass এ খায় সেগুলো ওখানে ফেলে দিল আরে বাবাঃ plastic তো আহ উম মিশে যাই না সেটাই সেটাই কোনদিন মেশে না সেগুলো পচার জিনিস না

সেটাই আবার আহ কি বলতো এখন তো মানুষ আহ plastic যেগুলো তোর দোকানে অনেক দোকান আছে এরকম plastic কেনে তো তারা একদিক থেকে ভালো করে সে plastic যদি বা কেনার দিক থেকে plastic কেনে তো সে plastic গুলো আবার refine করে নতুন ভাবে তৈরি করা তৈরি করার জন্য আবার company কে দেয় বা তোর কল কারখানায় দেয় তো এদিকটা ভালো জিনিস কিন্তু সে plastic গুলো আমরা যেখানে সেখানে ফেলে দেই যদি একটা আমাদের আবার কি বলতো perfect dustbin ও রয়েছে তো আমরা সেখানে না ফেলে আমরা সেই plastic গুলো বা packet বল এই সব জিনিস জাতীয় জিনিস গুলো কিন্তু আমরা যেখানে খেয়ে নি সেখানেই ফেলে দি এই জিনিসগুলো আমাদের কে একটু লক্ষ্য রাখতে হবে তাই না? একদম নাহলে এইযে বায়ু দূষিত হচ্ছে এত কিছু হচ্ছে এত রোগ এত কিছু ছড়াচ্ছে কি করে আগেকার মানুষের তো এত রোগ হত না সেটাই আগেকার মানুষের এত রোগ হত না তারা বাঁচতে কত দিন বল তো এখনকার মানুষের এই যে pollution এর কারণে প্রত্যেকটা pollution শুধু air pollution কে বলবো না বা শুধু sound pollution কে বলবো না প্রত্যেকটা pollution নিয়ে মানে প্রত্যেকটা pollution থেকে খাবার দাবার নিয়ে প্রত্যেকটা জিনিস থেকে কি বলতো মানে মানুষের প্রতি মানে এত খারাপ effect পড়ে যাচ্ছে যে মানুষ এখন ষাট বছরের বেশি বাঁচতেই পারছে না কোন একটা মানুষ মানে ধর খুব কষ্টতে হয়তো বেঁচে যাচ্ছে এরকম একটা ব্যাপার আগেকার মানুষ তো কত বছর বেঁচে যেত তাই না?

সেটাই একদমই ঠিক বলেছিস সেটা যে রোগে এখন মানে প্রত্যেকটা মানুষ ভুগছে আর আহ যে কোন মানুষ দেখ কিছুদিন পর কিছুদিন পর কিছুদিন পর শরীর খারাপ মানে এত শরীর খারাপ হয়ে যাচ্ছে তাদের মাঝখানে যে মানে তারা একবার শরীর খারাপ হয়ে গেলে মানুষটার যে সারাতে কতটা time লেগে যাচ্ছে তো যার হচ্ছে সেই বুঝছে এরকম একটা ব্যাপার একদম তারপরে তুই দেখ যে এই যে খাবারে ভেজাল হচ্ছে মানে সব জিনিস এখন কোন জিনিস pure নয় আগে কি ছিল সবকিছু pure ছিল

বাবাঃ বেরাবো এত ধুয়ো না না থাক বাড়িতে থাকি আলসেমি লেগে লেগে লেগে মানুষে খাটতে চায় না কিছু করতে চায়না বেরোতে চায় না সেটাই সেটাই সেটাই মানে কি বলবো তোকে আর এই জিনিসগুলো আমাদের পক্ষে অনেকটা খারাপ প্রভাব ফেলে দিয়েছে already এটাকে যদি ধর কমানোর ব্যাপারটা ভাবা যায় তো মানে আমাদেরকে সবাইকে নিয়ে ধর আহ কমায় কিভাবে এ জিনিসগুলো কমাতে পারবো বা এই জিনিসগুলো কি করে আমরা একটু হলেও থামাতে পারবো ধর সে জিনিসগুলো একটু করে চেষ্টা করতে লাগবে আমাদের হ্যাঁ যেমন unnecessary জল নেই দরকার ছেড়ে দিচ্ছি করলে হবে না তোর জলে যতটা পারবো ততটা নোংরা না ফেলার চেষ্টা করাটাই উচিত জলে কেন নোংরা ফেলবো তুমি dustbin এ নোংরা ফেলছো ফেলো ওই dustbin এ তারপরে এখন আবার নোংরা ওয়ালা আছে ওদের ওখানে ফেলো ওরা গিয়ে যেটা actually নোংরা ফেলার জায়গা সেখানে গিয়ে ফেলে আসবে সেটাই সেখানে কি করে বলতো সেখানে ফেলে দিয়ে কিন্তু তারা আবার পুড়িয়ে দেয় তো সেই জিনিসটার কারণে হ্যাঁ একটা দিক আবার দেখিস যে যে বজ্র পদার্থ বল plastic বল এই জিনিসগুলো যেগুলো তো সেগুলো আর কি এক জায়গায় যেখানে ফেলার জায়গাটা সেখানে ফেলে দেয় সেখানে ফেলার পর কি বলতো আহ সেগুলো পুড়িয়ে দেয় তো এক দিক কিন্তু ভালো হলো যে বর্জ্য পদার্থটা হলে মানে মিশে গেল কিন্তু air pollution টা বেড়ে গেল দেখ ধোয়ার কারণে হ্যাঁ plastic পোড়ালে বিশাল বিশ্রী ভাবে pollution টা বেশি বাড়ে কালো একটা কুচকুচে ধোয়া ওঠে সেটাই একটা ওই movie টা দেখেছিলিস তো যেটা তোর ওই আহ কি বলে রাঁকা নাকি রাঁকা ওই movie টা দেখেছিস তো?

সে flying জাট movie টা যেটা তোর করেছে flying জাট হবে হয়তো মনে পড়ছে না বল তুই তো ওই movie টাই কি বলতো এত মানে সুন্দর একটা দিয়েছে pollution টাকে নিয়ে হ্যাঁ flying জাট এ তোর আহ বলেছে যে মানে একটা ধর রাকা বলে একটা villain আছে ঠিক আছে?

এবং তাকে সেই একবারে নোংরা জলের মধ্যে সেখানে ফেলে রেখে দেবে তারপরে কিন্তু সে রাকার কোন খোঁজখবর ধর পাওয়া যাবে না তারপরে রাকা একদিন হঠাৎ চলে আসবে মানে সেই villain টার office এ তো সেখানে এসে দেখবে মানে মানে cigarette খাচ্ছে তো cigarette এর ধোয়াটা তার শরীরে যুক্ত হচ্ছে এবং তার শক্তি বাড়ছে energy বাড়ছে আবার মানে সে ধর এত pollution খেত pollution খেলেই তার শক্তি বেড়ে যেত তো যে hero যার তো তাকে অনেক মারার শক্তিটা সে শুধু ওই মানে ধোয়ার pollution এর কারণে সে পেয়ে গেছিল এই movie টা তে একটাই জিনিস বোঝানো চেয়েছিল যে এরকম যদি একটা মানুষ তৈরি হয় যে pollution মানে এখনকার দিনে ধর অসম্ভব জিনিস কিছু নেই প্রত্যেকটা জিনিস সম্ভব হয়ে যাচ্ছে তো সেই দিক থেকে কি বলতো pollution এর কারণে যদি একটা মানুষ এভাবে সত্যি হয়ে যায় তো আমাদেরকে আটকানো কিন্তু সেভাবে সম্ভব হবে না বা কোন একটা পোকামাকড় বল বা কোন একটা pollution এর কারণে এত যে pollution সে কারণে কত পোকামাকড় বিচ্ছিরি পোকামাকড় গুলো তৈরি হচ্ছে বলতো আর ওদের থেকে রোগ ছড়াচ্ছে সেটাই কি বলতো নোংরা জল থেকে দেখবি air আহ উম air বলছি water pollution থেকে নোংরা জল থেকে অনেক মশা তৈরি হয় সে মশাগুলো কি আমাদের শরীরে ধুকছে তাদের তো একটা pollution আছে না সে জল থেকে direct গিয়ে আমাদের শরীরে বসছে তো সেই জিনিসটা আমাদের একটু হলে সে ছোচ গুলো আমাদের ভেতরে ভরে তারাই তো রক্ত পান করছে কিন্তু আমাদের রক্তের মধ্যে কিছু তো একটা খারাপ পদার্থ মিশে যাচ্ছে তাই না হ্যাঁ তারপর তুই দেখ এইযে আশেপাশে নোংরা ফেলে রাখছে ই করছে ওখানে মাছি বসছে এখন আর মাছি দেখা যায়না ঠিকই কিন্তু মাছি বসছে গ্রামের দিকের কথা বলছি মাছি বসছে ওই মাছিগুলোই আবার খাবারে বসছে ওই খাবার আবার আমরা খাচ্ছি দিয়ে আমাদের আরও অসুখ ছড়াচ্ছে আরও রোগ বাড়ছে সেটাই সেটাই মানে আহ এই ম মাছিটা কিন্তু একদমই উঠে গেছে সেটা আমি আহ কি বলবো গ্রামে যদি কম বেশি যাই তো ততটা সেভাবে লক্ষ্য করিনা but মাছিটা কিন্তু সেভাবে সেহারে আর আগের তুলনায় কিন্তু নেই

না মাছি সেই আগের তুলনায় নেই তুই দেখ না pollution এর জন্য এখন চড়ুই পাখিও দেখা যাই না সেটাই সেটাই চড়ুই পাখি দেখা যাই না এত pollution যে চড়ুই পাখি কি বলছিস অনেক এরকম পাখি তুই দেখতে পাবি যে পাখিগুলো হয়তো আগে মানে অনেক তুলনায় অনেক হারে দেখে নিতাম তো সেগুলো দেখতে পাবি না আগে টিয়াপাখিটা কত দেখতে পাওয়া পেতাম বল তো এরকম উড়ে উড়ে বেড়াতো টিয়া পাখি হ্যাঁ তো এরকম সেই তোর হয় না তো যেগুলো মাঠের তোর যেগুলো পোষা না মাঠে তো সেগুলো কত দেখতে পেতাম সেগুলোও দেখতে পাই না আজকাল কাকটা কাকটা দেখ শহরে তো কাক নেই আগে শহরেই কত কাক ছিল কাকেরও আওয়াজ শুনতে পাচ্ছি না সেভাবে

এখন পাখি দেখায় যাই না সেটাই এত pollution হলে সেগুলো আর দেখাটা আমাদের পক্ষে সম্ভব হবে না আস্তে আস্তে সব উঠে যাবে পাখি টাখি কিছু দেখা যায় না রে কি বলতো আহ কাক শুনেছি যে অনেক sound pollution এর কারনে আহ কাকটা আস্তে আস্তে বিলুপ্ত এর দিকে এগোচ্ছে চড়ুই পাখিটা কি বলতো ধোয়ার দিক থেকে

নানা আমাদের গ্রামেও চড়ুই পাখি টোরুই পাখি দেখতে পাওয়া যায় না শুধু এখন দেখতে পাচ্ছিস কি বলতো এখন মশাটা অনেক হারে আছে কারণ নোংরা তো আমরা যতদিন ফেলবো মশাটা নোংরাতেই বেশি থাকতে ভালোবাসে তো সেই হিসেবে drain এ বল সেখান থেকেই তাদের জন্ম মশাটা তো আমরা যেই নোংরা জিনিসগুলো ফেলতে পারব না তো মানে যতদিন ফেলবো মশাটাও আমাদের life এ ততদিনই থাকবে তুই বাইরের দিকটা দেখ না সেগুলো বজ্র পদার্থ না আছে না মশার আবির্ভাব টা আছে তুই আমেরিকা যা একটা মশা পাবি না সেখানে ওরা সবকিছু ঠিকঠাক maintain করে জানিস তো এখানে সবকিছু maintain করার দরকার এগুলো এখানে কেউ করেনা সেটাই সেটাই maintenance ব্যাপারটা নিজের মাথার মধ্যে অনেক ভালোভাবে রাখতে হবে বুঝলি কারণ maintain জিনিসটা এমন যদি না রাখি না তো মানে অনেক দিক থেকে problem আসতে পারে হ্যাঁ আসতে পারে Maintain কেউই করেনা কোন কিছুই কেউ maintain করেনা এখন আর তার জন্য দেখ না সব থেকে খারাপ দেশের মধ্যে আহ বলতে গেলে বা মানে নোংরা দেশের মধ্যে বলতে গেলে আমাদের ভারতটা কিন্তু নামটা আসে ভারতের নামটা কেন এইসব কারণে আমাদের জন্যই সেটা আমাদেরকে বুঝতে হবে হম আমাদের জন্যই আছে আর আমরা অন্যদেরকে বলি না এরা এই করতে পারে না ওরা ওই করতে পারে না কিন্তু শুরু তো আমাদেরকে দিয়েই করতে হবে তাই না? সেটা তুই আবার এরকম মানুষ দেখবি দেখতে পাবি যে একটা মানুষ জ্ঞান দিচ্ছে ওখানে তুমি bottle টা ফেলবে না ওখানে তুমি আবর্জনা ফেলবে না আবার সে একটা ice cream খাচ্ছে ice cream এর খোসাটা ওখানে ফেলে দিল নে এটা কি রকমের ভাই যেটা একটা জিনিস মানতে হবে যেটা আমি বলব যেটা আমি commitment করবো সেই commitment টা আগে নিজেকে পালন করতে হবে সেটা যেই হোক না কেন সেটা বড় মানুষ থেকে ছোট একটা মানুষ তো প্রত্যেকটা commitment যাতে আমি যাকে তো আমাকে আগে নিজেকে fulfill করতে হবে হ্যাঁ তারপর তুই দেখ না কিন্তু এদিকে দেখ তোকে যদি করতেও চাই অন্যজন পা ধরে টেনে নামিয়ে দেয় বাবাঃ সমাজ সেবা করছিস একা করে কি করবি একা কি পারবি এরকম করে ওর confident টা শেষ করে দেয় সেটাই সেটাই তো তখন মানে একটাই তাদের কে বলতে হবে যে ঠিক আছে তাহলে তুমি আসো আমি তোমাকে রাখছি তাহলে আমার partner হিসেবে আসো তো কি বলতো তারা শুধু আরে মুখে বলতে পারবে কিছু সাহায্য করতে পারবে সেটার বিষয় এর দিকে কিন্তু নেই বুঝলি

সেটাই সেটাই একদম একদম তো দেখ সেগুলো একদিন plan কর বুঝলি যে কি করে কমানো যাই সে বিষয় গুলো আর একটু ভাবনা চিন্তা করবো আমরা নাহলে কোনো একদিন কথা বলবো তো আজকে অনেক কথা বললাম সে হিসেবে রাখি তাহলে বুঝলি আজকে

ঠিক আছে রাখলাম তাহলে bye হ্যাঁ হ্যাঁ বলো, তো আমরা যে গত সপ্তাহে আহ নিঝুম দ্বীপ গিয়েছিলাম তুমি কি সেটা সম্পর্কে কিছু জানতে চাও? হ্যাঁ বলো, সেখানের পরিবেশ অনেক সুন্দর তোমার মুখ থেকে কিছু শুনি আমি তুমিও বলো। হ্যাঁ পরিবেশ তো অবশ্যই সুন্দর তাও আমরা গিয়েছি শীতের মরশুমে এখন আরও বেশি সুন্দর কারন এখন মৌসুমি পাখিরা আসছে অনেক জায়গা থেকে আহ বিভিন্ন বিদেশি বিদেশি পাখিরা আসছে। তো আমরা গিয়েছিলাম ঢাকা হয়ে ঢাকা হয়ে দুই তিন ঘণ্টার মতো লাগে বরিশালে lunch এ উঠে আমরা গিয়েছিলাম নিঝুম দ্বীপ আহ নিঝুম দ্বীপ নোয়াখালীতে অবস্থিত একটি জায়গা। তো স্থানীয়রা এটাকে অনেক নামে ডাকে একটা আহ খুবই আহ একটি সুন্দর একটি নাম হচ্ছে ইচ্ছামতির চর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর নাম। তুমি কি জানো এটার নাম কেন ইচ্ছামতি? কেন? মানে আমি জানতে চাই বলো তো এটার নাম ইচ্ছামতি হয়েছে কারণ ওই খানে অনেক স্থানীয় ভাষায় আহ চিংড়ি মাছকে ওনারা ইচ্ছা মাছ বলে। এই জন্য এটার নাম রাখা হয় ইচ্ছামতির চর ওইখানে অনেকেই চিংড়ি মাছ পাওয়ায়।

তারপর আহ আমরা উহ ওই জায়গায় যাওয়ার পরে একটা hotel আছে নিঝুম দ্বীপের আহ খুবই ঐতিহ্যবাহী একটা hotel আহ নাম হচ্ছে hotel সোনারতরী তো তো ওই hotel এ আমরা আহ আমরা একটা package এ গিয়েছিলাম আসলে দুই দিন তিন রাতের একটা package আহ তো ওই hotel এ আমরা থেকেছি আরকি। উহ সেখানে কি তোমাদের service টা অনেক ভালো? সেই যেখানে গিয়েছিলে

আমরা একটা view পাই আহ মানে খুবই সুন্দর একটা দৃশ্য দেখা যায় যেখানে আমরা শোবার room যেখানে ছিল সেখানে অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যেত। দেখা যেত অনেক বড়ো একটা মাঠ আহ মাঠের মধ্যে অনেক গুলো হরিণ বিচরণ করে।

হ্যাঁ, মরশুমে মরশুমে হরিণ দেখা যায় মানে সব সময় পাওয়া যাবে তা নয় আহ শুধু আহ বিভিন্ন মরশুমে আরকি হরিণগুলো পাওযা যায়। তো ওখানে কি কি খেলে তোমরা? আহ খাওয়া দাওয়া ওখানে স্থানীয় আহ স্থানীয় কিছু আহ local

আহ মানে জেলেরা মাছ ধরে তারপর ওটাকে শুটকি শুটকি করে শুটকিটা একটু মজার তোমার কি শুটকি অনেক পছন্দ? হ্যাঁ, মৌসুমির আহ ওইখানের local খাবার তো এটা অনেক বেশি আহ বিভিন্ন ধরণের খাবার বানিয়েছে এটা দিয়ে তারপরে তরকারি

হ্যাঁ অনেক সুন্দর সময় যাপন করলাম আমরা। আহ নিঝুম দ্বীপের আহ একটি সুন্দর একটা জায়গা আছে মানে অনেক বড়ো মাঠ ওটাকে ও ওই জায়গাকে বলে বলিয়া চর মানে আহ ওইখানে জেলেরা এসে অনেক গুলা বালু ওইখানে রাখা হয় আর আহ মহিষ ছাড়া হয় এই জন্য এটাকে স্থানীয়রা ওই খানে বালিয়া চর বলে আখ্যায়িত করলো।

তো ওই খানে আমরা গিয়েছিলাম বিকালে হাঁটার জন্য। তবে আরো কিছু আহ সুন্দর সুন্দর জায়গা আছে একটি park আছে ওইখানে শুনেছিলাম তোমাদের এলাকাই অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ওই খানে কি গিয়েছো তুমি?

হ্যাঁ, মোটামুটি সুন্দর জায়গায়ই আছে যেমন আহ শ্রীমঙ্গল আছে ওই যে কয়েকদিন আগে আমি গেলাম লাওয়াচড়া উদ্যান

ওইখানেও ওটাও অনেক সুন্দর তারপর সাতচরি আছে কোনো তুমি কি আসতে চাও? আসবো একদিন আমার তো ইচ্ছা আছে চৌষট্টি জেলা ঘুরার ঘুরার বাংলাদেশে ঘুরার ইচ্ছা আছে। ও তো এই ইতি মধ্যে কোনো জেলা কি আহ ঘুরে শেষ করেছো? এই শ্রীমঙ্গল তো একটা জেলার অন্তর্ভুক্ত না?

ও আচ্ছা আমার সঠিক জানা নেই আসলে এই সব সম্পর্কে আর আমার একটা ইচ্ছা আছে আমি bike দিয়ে পুরো বাংলাদেশ ঘোরার আরকি যেমন আমি কয়েকটা গিয়েছিলাম ওই যে শ্রীমঙ্গল আমরা bike দিয়ে আমরা অনেক বন্ধুরা bike দিয়ে ঘুরে এসেছি শীতের time তো শীতের দিনে সকাল সকাল তারপর খেজুর রস ও পাওয়া যায় সেখানে অনেক অনেক টাটকা টাটকা খেজুর রস পাওয়া যায়। তুমি কি খেজুর রস খেয়েছো কোনো দিন? খেজুর রস খাইনি তবে খেজুরের গুড় খেয়েছি।

আর তুমি কি জানো খেজুরের গুড় কোথায় সব থেকে বিখ্যাত?

যশুরে যশুরে খেজুরের গুড় অনেক বেশি বিখ্যাত

যশুরে গিয়ে এসেছি আমি।

ও

আহ আমি আগে ভাবতাম ওইখানে মনে হয় অনেক হিংস্র প্রাণী পাওয়া যাবে কিন্তু হিংস্র প্রাণীদের মধ্যে শুধু আহ শুধু হরিণ আর মহিষই থাকে। আর কোনো প্রাণী তেমন একটা দেখা যায়না ওখানে ওহ তারপর আহ স্থানীয়দের মুখে অনেক শুনলাম এটার ব্যাপারে যে কিভাবে এখানে এতগুলো হরিণ আসলো তুমি কি শুনতে চাও গল্পটার সম্পর্কে?

আহ তো গল্প বলতে আহ যখন বন বিভাগের মানুষরা মানে যা কর্ম কর্তারা ওরা ভেবেছিল ওরা মানে পরীক্ষা মুলক ভাবে চার জোড়া হরিন ওইখানে প্রেরণ করে তারপর আস্তে আস্তে দেখা যায় যে হরিনের সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পায় আর ওরা যে পরীক্ষার উদ্দেশ্যে এটা করেছিল সেটা সফল হয়ে যায়। এই জন্য ওখানে অনেক বেশি আহ হরিণ দেখতে পাওয়া যায়। ও তাহলে তো অনেক সুন্দর ওই places টা, মানে জায়গাটা হ্যাঁ হ্যাঁ জায়গাটা অনেক সুন্দর সত্যি অনেক সুন্দর বিকালে উম ওইখানে সব থেকে বিখ্যাত হচ্ছে সূর্যোদয়টা পুরো আহ অনেক বড়ো নদীর মতো আছে একটা জায়গা ওই নদীতে আহ ওই নদীর সামনে একটা আহ পাড়ের মতো একটা জায়গা আছে ওইখানে বসার অনেক জায়গা তো ওইখানে বসে বসে আহ সূর্যোদয় দেখার দেখতে মানে দেখার যে অনেক সুন্দর মনোরম পরিবেশে তো আমরা পরিবারের সবাই ভোরে উঠতাম উঠে গিয়ে সূর্যোদয় দেখে আসতাম

তাহলে তো অনেক অনেক সুন্দর জায়গাটা একদিন যাবো গিয়ে ঘুরে আসতে হ্যাঁ তো next কোথায় যাওয়ার plan আছে তোমার? মানে পরবর্তীতে হ্যাঁ তোমার মুখে গল্প গুলো শুনে তো আমার যেতে ইচ্ছে করছে। আহ তুমি কি একটু বলবে যে কিভাবে কিভাবে তোমরা গিয়েছিলে মানে তোমরা কি বাসে গিয়েছিলে না ট্রেনে গিয়েছিলে? আমরা গিয়েছিলাম এই প্রথমে তো ট্রেনে গিয়ে নামলাম। চট্টগ্রাম থেকে একটা private car নিয়ে direct খোলসর চলে গিয়েছিলাম মানে সরাসরি ও আমি আমি ভাবছি যে আহ শুধু শুধু ট্রেনে যাওয়া যায় না? এখনো রাস্তা হয়নি সম্ভবত রাস্তা ট্রেনের রাস্তা হয়ে যাবে আর কি।